এটি একটি সুন্দর সোলার প্যান্ডেল ।

ব্রিজ -টির গায়ে প্রচুর নোংরা জমে আছে।

ছোট বড় পশু ও মানুষের মূর্তি আছে।

এটি একটি নির্বাচন দপ্তর এখানে তিনটে টব দেখা যাচ্ছে।